জাতিসংঘের সাধারন পরিষদে একষট্টি তম অধিবেশন অনুমোদিত ও বৈশ্বিক আইনি দলিলে পরিণত হওয়া প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ CRPD এর চব্বিশ নম্বর ধারা অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমুহ তার শিক্ষাব্যবস্থার সকল স্তরে একীভূত শিক্ষা অর্থাৎ integrated learning প্রবর্তনে নৈতিক ও আইনগত প্রতিজ্ঞাবদ্ধ এই বৈশ্বিক ঘোষনাপত্রের প্রথমদিকে স্বাক্ষরকারী ও রাষ্ট্র হিসাবে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় শিক্ষাব্যাবস্থার সকল স্তরে একীভূত শিক্ষার প্রবর্তন চর্চা ও বাস্তবায়নে বিশেষ পর্যবেক্ষণ গ্রহন করা হয়েছে তাই প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলে সরকার একীভূত শিক্ষার বান্ধব পরিবেশ তৈরির উদ্দেশ্যে

উপর্যুক্ত ধারনার উপর ভিত্তি করে একীভূত শিক্ষা অর্থাৎ integrated learning হিসাবে এই পরিচ্ছেদে একীভূত শিক্ষার ধারনা কতখানি ও ক্রমবিকাশ তথা একীভূত শিক্ষার মৌলিক বিষয়সমুহ আধুনিক গবেষনা ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ঘোষনাপত্রের আলোকে আলোচনা করা হয়েছে একীভূত শিক্ষার মধ্যে নানান রকমের শিক্ষা

হ্যাঁ হ্যাঁ আমি ফাঁকা আছি বল কিছু কাজ ছিল হ্যাঁ রে আমি ভালো আছি বল তুই কেমন আছিস হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোর বাড়িতে বল বুঝছি হ্যাঁ বুঝলাম দিয়ে ও বাবা দিয়ে তারপর এখন সত্যি আমি তো কথাটা শুনে অবাক যাচ্ছি রে বাবা এরকম অবস্থা হয়ে গেছে সেটা ঠিক বললি কিন্তু ব্যাপার টা যে এতটাই মানে গুরুতর হয়ে গেছে যে সেখানে কি বলবো তোকে কত কষ্ট লাগছে কথা টা শুনে ভাবতো তাহলে কিছু এটার উপায় আছে কি সেটা তো খুব ভালো পরিকল্পনা করেছিস একদম বাজে কথা নয় তাহলে একটা কাজ করি কবে কি করবি সেটা তো কথা বলতে হবে একদম স্বাভাবিক কথা বলেছিস তুই কিন্তু ব্যাপার টা হচ্ছে দেখ আমি আর তুই একা মিলে তো কিছু করতে পারবো না না আমাদেরকে আরো সঙ্গে কাউকে নিতে হবে তো তাহলে তুই বল কি করবো হ্যাঁ সেটা তো আমাদেরকে জানাতেই হবে আর একটা কথা যদি এটার বিজ্ঞাপন দেওয়া হলে কি ভালো হয় না বলতো তাহলে অনেকজন জানতে পারবে, তো অনেকজন এসে রক্ত দিতেও পারবে

তারপর blood group গুলো তো অনেক জনই জানে না

ওহ তাহলে তো খুব ভালো তাহলে আমি একটা বার কথা বলে দেখি নাকি কি বলিস আচ্ছা ঠিক আছে সেটা নাহয় বলে নেবো আর একটা যেটা হচ্ছে আমি যেই টুকু জানি যে রক্ত দান করার পর তো যারা রোগিরা মানে যারা রক্ত দেয় তাদেরকে তো কিছু খেতে দিতে হয় নাকি সেটা তো খুব ভালো কথা বলেছিস ঠিক আছে তাহলে তুই এক কাজ কর বুঝলি তোর ঐ গোয়ালাটাকে বলে দিস আর একটা কথা যেটা হচ্ছে যে আমরা এই প্রকল্পটা করবো কোথায় হ্যাঁ সেটা ঠিক বলেছিস তারপর আবার এখন ওটাও খেয়াল রাখতে হবে দেখছিস তো ভীষণ গরম পরেছে তিরপল লাগিয়ে দিতে হবে ভালো করে বুঝতে পারছিস তো

হ্যাঁ আমদের সবাইকে কিছু কিছু টাকা দিতে হবে আর আমাদেরকে চাঁদাও তুলতে হবে তাহলে হ্যাঁ আশা করি উনি না করবেন না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আমি তো ভুলেই গেছিলাম ওনার ব্যাপারটা হ্যাঁ কিনতে হবে না ঠিকই বলেছিস কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো আগে থেকে কথা বলে রাখতে হবে তো উনাদেরকে যদি আমরা না জানাই ঠিক সময় মতো উনারা যদি অন্য কাজে ব্যাস্ত থাকে তাহলে তো আমাদের সব বৃথা যাবে বুঝতে পারছিস তো

হ্যাঁ এ কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস একদম হ্যাঁ ওগুলো না ছোট ছোট বাচ্চাদের খেলনা যে দোকানে বিক্রি করে আশা করি ঐ দোকানেই আমরা পেয়ে যাবো বুঝতে পারছিস তো

হ্যাঁ হ্যাঁ ঠিক কথাটাই বলছিস আবার না হয় তো পরে যদি আবার বলে তোমরা সবসময়ই বেশি করছো বা কিছু ঠিক বলেছিস এই জিনিসটা আশা করি মানে সবথেকে ভালো কি হয় বল তো খাওয়া দাওয়ার জিনিসের দায়িত্বটা নাহয় ওনাদেরকেই দেওয়া উচিত আশা করি এটা তে কেউ না করবে না বুঝছিস হ্যাঁ এটা ঠিক বলেছিস ঠিক আছে একটা বার নাহয় আমরা সবাই কথাটা বলে দেখি কি বলছে হ্যাঁ হ্যাঁ ঐ তো তিরপল লাগাতে তো কাকুরা যারা আসবেন তো উনাদেরকে নাহয় বলে দেওয়া হবে আর একটা কথা যেটা বললি শোন যেটা হচ্ছে এক কাজ করি না আমরা সবাই মিলে একটা বার দেখা করি বুঝলি তখন না হয় সবকিছু ব্যবস্থা টা করে নেবো সেটা তো স্বাভাবিক অবশ্যই আমরাই করবো কিন্তু দেখ আমরা যদি সবকিছু করে নেই না তারপর কিন্তু কিছু কিছু জনের আবার রাগও হতে পারে যে ওরা বড় প্রধান বলে ওরা সবকিছু করে নিল হ্যাঁ হ্যাঁ ঐ দাদা pandel এরও কাজ করে তো তো দাদাকেই না হয় বলে দেবো সবকিছুর ব্যবস্থা করে দেবে বুঝলি

হ্যাঁ হ্যাঁ সকাল থেকে খাটা-খাটনি করার পর সত্যিই একটু খাওয়ার যদি না পাওয়া গেলে শরীরে কোনো জোরই লাগবে না হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো অত তোকে চিন্তা করতে হবে না হ্যাঁ আমি বলে দেবো তুই চিন্তা করিস না

hello হ্যা

ও তাহলে চলো একদিন দেখে আসি

হ্যা তা তুই দেখছি তো

পরের মঙ্গলবার পর্যন্ত এখন দেখা যাবে না এখন তো book my show তে অতো আগে থেকে দেখায় না

খুব বেশি হলে তো হবে না তার থেকে নন্দনে ভালো

একসপ্তাহ আগে আর দেখায় না রে এখন চারদিন পর তিনদিন পর পর পর্যন্ত দেখায় আমার আছে আমি দেখবো দাড়া

BookmyShow কোথায় গেলো ছিল আমি মনে হয় আউট করে দিয়েছি হ্যা ছিল নেই আর ওই যে ফোন টা খুব গন্ডগোল করছিলো না বড্ডো অফ হয়ে যাচ্ছিলো নিজে নিজে ওই জন্য তো সে যাক গে কিছু হবে না তাতে আরে দেখে নেবো পরে ডাউনলোড করে এই Southcity র থেকে Priya টাও প্রিয়া তো ভালো টা একটা হ্যা প্রিয়াটাতো এখানেই তোর না কি নাম ওটার হা প্রিয়াইতো যেটা আমি গেলাম আমি আর রত্না ওই ই এ দেখতে সত্যজিৎ রায় এর ওটা দেখতে রে রাসবিহারী।

হম একশো থেকে শুরু কাচতে গেলে একশো তিরিশ টাকা করে পরবে না একশো দশ টাকা করে পরবে যেন তার চাইতে ওই টাকায় আমাদের নন্দনের দু টো টিকিট হয়ে যাবে একজনের টিকিট এ দু টো টিকিট এর টাকায় আমাদের যাওয়া আসা ও হয়ে যাবে খাওয়া ও হয়ে যাবে নন্দনে আসলে খুব ঝামেলা করে কোনো cinema র time এর ঠিকানা নেই এক একদিন এক এক রকম টাইম দেয় রোজ রোজ এক সিনেমা থাকে না

তবে কাছাকাছি কোনো hall নেই এই ই এ ছাড়া আর কি বলে hylandpark না না ধর night show গেলাম না হা তাহলেতো ওই night show তে ফেরাটা মুশকিল না hyland park

হম উম ও সব রাস্তা আমি জানি না আমি তো main road দিয়ে যাই হম fortyfiveB যায় ওদিক থেকে রাসবিহারীর দিকে আর এ দিক থেকে তোর যতো বৈষ্ণবঘাটা, হাওড়া ওগুলো সব যায় রাসবিহারী কালা কালা মানে art কে কে আছে ওতে হম হ্যা বুলবুল তো OTT platform এ এসে ছিল

ওতে ও তখন বলছিল ওর ছেলে কে নিয়ে বসে ছিলো ওই promotion জন্য cinema তখন এ বলছিলো ববিন খান হ্যা

দেখ অবস্থা তুই এত সুন্দর হিন্দি বলতে পারিস তুই পাচ্ছিস না এইতো দুনিয়ার অবস্থা কি বলবো বল আর

ও ঐসব ফালতু ফালতু সিনেমা ভালো লাগে না রূপকথা কতকথা গুপ্তগরের গুপ্তধন ও ভালো লাগে না

তো এই সব সিনেমা গুলোতো তুই বলিসনা কেন আমার offday তেতো আমরা যেতে পারি একটা সিনেমাতো দেখতে পারি হ্যা ঐতো নবীনা প্রিয়া এগুলো সবই কাছে hylandparksouthcity দেখা যাক ভালো চললে ভালো collection হলে Box Office এ তখন চলবে হ্যা আর এখন হিন্দি একটা সিনেমা চলছে ভেরিয়া হ্যা Cinepolis এ চলছে দেখলাম ভেরিয়াতে মানে এ ভেড়িয়াতে মনে হয় এই আছে ধাওয়ান হ্যা বারুন ধাওয়ান বারুন ধাওয়ান আর মেয়েটা কে যেন একটা ওই bigboss এ এসেছিলো promotion এর জন্য দৃশ্যাম টু আর একটা সিনেমা হয়েছে ওই সিনেমাটা OTT platform এ কিনা জানিনা না দৃশ্যামটা তো ই এ তোর অজয় দেবগনের তো হ্যা হ্যা জানি মালায়ালাম আমি দেখেছিলাম হ্যা এটাও অজয় দেবগণেরইতো হা না সেদিন একটা OTT platforma এ এসেছে সুধীর মিশ্রার বই সুধীর মিশ্রার বই গুলো ভালোই হয় গল্পগুলো ওতেই আছে আর্বাস খান আছে আর দুজন আছে ওই Bigg Boss এ এসেছিলো promotion এর জন্য ওটা মনে হয় netflix বা কিছুতে আসছে relese করছে এই OTT platform এ release করবে সুধীর মিশ্রা ওই সিনেমাটা বোধহয় ভালোই হবে

সুধীর মিশ্রার হ্যা হ্যা an action hero হ্যা হ্যা না না তাহলে অন্য সুধীর মিশ্রের একটা নতুন বই release করছে

ওই লোকটা করে প্রচুর করেছে অনেক web series ও করেছে লোকটা ভালো অভিনয় করে আর আর একজন কে আছে ওটা মনে পড়ছে না ওটাও খুব known face ওটা ওটাও মনে হয় ভালো সুধীর মিশ্রের বইগুলো ভালোই হয় গল্পগুলো ভেরিয়াটা কি বলতো আসলে ওই ইচ্ছাধারী ভরিয়া না ইনসানি ভেরিয়া দেখাচ্ছে মানে মানুষের মধ্যে ভেরিয়া স্বভাব

কি নাম বলতো হ্যা তানহা ওটা ইএ মানে detective type এর

না আমি দেখবো না অবতার আমি দেখবনা তুই মনে হয় দেখিয়াছিলি আমায় জোর করে না না আমি দেখবো না আমার ভালোলাগে না ওই ফাই ফাই তুই দেখ নীল মানুষ সবুজ মানুষ যত বারা ওদের প্রচুর টাকা আমার দরকার নেই আমার এদিকের ক্রিস টুই ভালো এতো অবাস্তব সিনেমা ভালো লাগেনা আমার দেখতে হ্যা আচ্ছা হ্যা হ্যা ওই স্বভাব যায়না মূলে বলেনা মানুষের স্বভাব সব জায়গায় একইরকম কাজ করে যাচ্ছে না অবতার ফাবেটের আমি দেখবনা আমার দেখার কোনো ইচ্ছাও নেই হম হ্যা আমাদের এখানে চিটি চিটিও ভালো কামিয়েছে চিট্টি চিট্টি ওই রজনীকান্তের robot না তাছাড়া ক্রিস টুঁও ভালো ছিল আমাদের তারপরে শাহরুক খানের একটা হলোনা ওটাও ভালোছিল আমি ভারতীয় আমি ভারতের কথাই বলবো খারাপ কেন হবে এগুলো তো ভালো গল্প খারাপ কেন হবে সব কিছু খারাপ হয় না hollywood মানেই ভালো আর Bollywood মানেই খারাপ হম মানে উনিশশো প্রায় দু হাজার কোটি

হ্যা বলেছেন বলুন? হ্যা অবিনাশ কথা বলছি আপনি কিসের জন্য phone করেছেন বলুন?

আপনি বলছেন কলকাতা থেকে তারাপীঠ আসবেন তাই তো?

কত টাকা লাগবে সে এখন ঐসব বলা যাবে না তা আপনি কজন আসবেন? বলছি আপনারা কজন আসবেন?

এক হাজার টাকা করে নি ঠিক আছে কলকাতা থেকে আমরা এই তারাপীঠ আসার. এক হাজার একজন এর পিছনে.

আমি শুধু আসার কথা বলছি যাওয়ার কথা তো যখন বলছেন যে যাবেন তাহলে সেইরকম ভাবে করতে হবে হিসাব. আপনার জোয়া আর আসা এই চারজন হয়তো আমি সাত হাজার টাকা নেবো. বেশি বলতে হলে আমাদের যেটা rate সেটাই আমরা বললাম.

ছ হাজার টাকা আপনি তো একবারে বলছেন সেরকম আসলে আপনার আপনি দেখেন আপনি বলছেন কলকাতা থেকে আসবেন রাত্রে পারলে সকালবেলা আবার চলে যাবেন তো সাত হাজার টাকা তো আমি অনেক কম বলেছি. আচ্ছা ঠিক আছে আমি দেখছি তবে ছ হাজার না আপনি সাড়ে ছ হাজার টাকা দিবেন. হ্যাঁ, কিন্তু আমি যা রে~

না ছ হাজার টাকা নয় সে সেকথা নয় মানে আপনি যদি চান যে আমরা বে মানে ভাবছেন আমরা বেশি বলছি তাহলে আপনি অন্য মানে একবার company কে জিজ্ঞেস করতে পারেন কত নেবে বা যারা ব্যবহার করে তাদের কে জিজ্ঞেস করুন কত নেবে আমরা তো তাও পাঁচশো টাকা আপনাকে কম বলেছি মাথা পিছু না আমার gas এর না আমার petrol এর আপনি এই গরমের time এ ঠান্ডা থাকবেন মানে ঠান্ডা হওয়ার যন্ত্র ও আছে বুঝলেন? হ্যা আপনাদের এবার মনে আপনারা যে চাইছেন তো আপনার যে মানে যে চালা driver সে আপনাদের চাইলে তা আপনি ওকে খাওয়াবেন কি করবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা ওকে খাওয়াতেও পারেন না খাওয়াতেও পারেন. আমি তো যাই নি তবে আমার যারা গাড়ি চালায় তারা নিশ্চই গিয়েছে. আচ্ছা বাবা ঠিক আছে আপনি নাহয় আর তিনশো টাকা কমই দেবেন. মাছের বাজার তো এবার আমরা করছি না আপনি বলছেন যে এটা আগে আট এক হাজার প্রথমেই কমিয়ে দিয়েছি ঠিক আছে আপনি এবার বলছেন যে আরো এক হাজার টাকা কমাতে না মানে আমি এখন রাস্তায় আছি তো সেই জন্য এইরকম আওয়াজ হচ্ছে. আচ্ছা ঠিক আছে আপনি যখন এতো করে বলছেন তো আপনি ছ হাজারই দেবেন. আচ্ছা তা কখন পৌঁছাতে হবে আপনার মানে কখন পৌঁছাবে আপনার গাড়ি নিয়ে ঐখানে?

না আপনি টাকা driver এর হাতে দেবেন না আপনাকে card দেয়া হবে আপনি ওখান থেকে পাঠিয়ে দেবেন. আমার এখন আগাম এখন তিন হাজার টাকা তো লাগবে.

না সেইরকম হবে না যাবে ঠিক আছে আপনার যেরকম মনে হচ্ছে আপনি সেইরকম আপনি যখন গাড়িতে চাপবেন অর্ধেক রাস্তা আসবেন তখনই না হয় পাঠিয়ে দেবেন. আচ্ছা ঠিক আছে তো এটা শুনে বেশ ভালো লাগলো যে আপনি driver এর driver দের দায়িত্ব টা নিলেন. না না ও ওখানে থাকবে না আপনাদিকে নামিয়ে ও চলে আসবে আপনারা যখন বাড়ি ফেরার সময় হবে ওরা আবার চলে যাবে ওখানে. না আপনারা তো বলছেন কলকাতা থেকে তারাপীঠ আসবেন তো তারাপীঠ এ এমনিতেও আমাদের একটা আছ্ থাকার জায়গা আছে তা ঐখানে থেকে যাবে ও

Hello রিতা কি খবর তোমার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে তো এখন দেখাই যায়না। না আর কি বলবো অপেক্ষা কোরো না আমার জন্য আসলে আমার মা ভালো নেই তো?

বাড়ি থেকে সেরম ভাবে বেরোতে পারছি না তুমি তো জানই সব। কি বলছ কি হয়েছে তোমার মায়ের আমি তো কিছুই জানিনা।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

হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের দয়ায় সবাই ভালো আছে। যাক শুনেও ভালো লাগলো। শোনোনা বলছি তোমার সাথে আমার কিছু কথা ছিলো। কি বলো আসলে আমি ঘরে বসে বসে এখন এতো মানে বিরক্ত হয়ে গেছি একঘেয়ে হয়ে গেছে আমার ওই জন্য আমি ভাবলাম, এখন তো আমি সুস্ত আছি আগের থেকে একটু ভাবলাম যদি একটু বাইরে ঘুরতে টুরতে যাই, আর আমার তো সে রকম কোনো বন্ধু নেই তাই তোমাকেই প্রথমে আমি জিজ্ঞেস করছি তুমি গেলে যদি একটু পরিকল্পনা কিছু করো।